তার নিচে ত্রিপল আছে এবং কাঠের জানলা কাঠের দরজা।

এটা দেখে বোঝা যাচ্ছে একটি বাইরে পাহাড়ের সমচলের অঞ্চল।

অল্প জল সাদা জল এবং উপরে নীল আকাশ পাশে সবুজ বন।

শাড়িগুলো কালার হচ্ছে নীল লাল এবং হলুদ গয়না পরে আছে। পেছনে ট্যাচু স্ট্যাচু আছে।

এবং পাশেই দুপাশে দুটো সবুজ চা গাছ জঙ্গল ।

এবং মূর্তি গুলির ঠাকুর গুলি করা আছে | অনেক রকমের ঠাকুর আছে দু তিনটি লোক দেখছে।

এটি দেখে বোঝা যাচ্ছে একটি স্টেশন । স্টেশনের পাশ দিয়ে রেল স্টেশন ।

পাশে সবুজ কালার -এর রেলিং দেওয়া আছে | স্টিল বলতে গেলে ওটা একটি খুব সুন্দর ভিউ বলতে গেলে এটা একটি।

এখানে দেখতে পাচ্ছে একটি বড় সামনে গেট । কিছু একটি গোডাউন বা ফ্যাক্টরি এটা একটি।

তার পাশে প্রচুর বড় বড় গাছ। গাছের পাতাগুলো সবুজ কালার -এর এবং দুটি পিলারে বোর্ড আছে।

এখানে দেখতে পাচ্ছি কোন একটি স্কুল -এর স্টেজ -এ প্রোগ্রাম করা হয়েছে ভারতমাতার নিয়ে এবং সরস্বতী--

এখানে দেখতে পাচ্ছি এটা একটি অফিস অফিসের সামনে কয়েকটি স্কুটি গাড়ি লেগে আছে।

এবং তার পেছনে একটি অটো একটি লোক বসে আছে অটোটি হলুদ কালার এবং কালো কালার -এর তার পেছনে একটি সাদা গাড়ি--

হলুদ কালার -এর এবং মেঘটি খুব লেগে আছে। উ--

এটা দেখে বোঝা যাচ্ছে একটি রুম যেটি--

হোটেল বলতে গেলে হোটেল -এ লাইট আছে বড় সোফা আছে সোফা কালার -টি কালো একটি টেবিল আছে।

বলতে গেলে ম্যানেজারের টেবিল । সেটি কালো কালারের এবং তার উপর একটি হ্যান্ড ওয়াশ আছে ।

নাট রেঞ্জ এবং একটি পাশে লোহার বড় রেঞ্চের জায়গা আছে।

তার সামনে একটি দোকান আছে দোকানে অনেকরকম মেয়েদের--

কাজের মালা আছে এবং একটি মেয়ে দেখছে কেনার জন্য সাদা জামা পড়েছে মেয়েটি।

অনেক কিছু আছে বলতে খুব সুন্দর মেলাটি এটা একটি।

এবং একটি ট্রেন -এর বড় ফ্যাক্টরি করা হচ্ছে। সাদা রঙের ডুম লেগেছে একটি।

একটি দাদু লুঙ্গি পড়ে বসে আছেন খুব সুন্দর গ্যারেজ ।

জান ড্যাম জল আটকানোর খুব সুন্দর একটি প্লেস বলতে গেলে মেঘটি কালো এবং সাদা।

পেছনে এমন একটি কালার হচ্ছে কমলা ।

নরম পাথর আছে। পাথরের সামনে আছে লোক দাঁড়িয়ে আছে। পাশে সবুজ ঘাস।

এখনে দেখা যাচ্ছে একটি ছাদ ঢালাই হচ্ছে । একটি বাড়ি কমপ্লিট হয়নি এখনো । বাঁশে --

তার সামনে একটু দড়ি বাঁধা আছে এবং নিচেতে সবুজ মাটি।

বিরিয়ানি খাওয়ার দোকান রয়েল বোড -এ লেখা আছে । বোড কালো এবং লেখা আছে লাল রঙের ।

সাদা মেঘ। পাশে বড় পাহাড় জঙ্গল।

এখানে দেখেই বোঝা যাচ্ছে একটি ক্লাসরুম |ক্লাসরুম -এ একটি ম্যাম দাঁড়ায় আছে |

এবং তার সামনে একটি লড়ি লাগা আছে। ছোট লড়ি লোহার লরিটি ।

বইটার গোল্ডেন কালার এবং রুম -টির সুইচ আছে ল্যাপটপ আছে একটি ।

এখানে থেকে বোঝা যাচ্ছে একটা ভালো ভিউ পাশে সামনে একটি লোহার পাঁচিল আছে এবং--

সামনে নীল রংয়ের বাড়ি খুব সুন্দর ভিউ এখানে বেড়াতে আসার জায়গা বলতে গেলে একটি।

বাচ্চাটি ডুবে আছে একটি লাল কালার জামা পরে এবং সাদা কালো জামা পরে।